গেটিং টো নও কম্পিউটারসহ এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব কম্পিউটারের বিভিন্ন উপাদান সম্পর্কে
বিভিন্ন উপাদান সংযোগ করাও শিখব
সাধারণত কম্পিউটার 2 ধরনের হয় ডেস্কটপ বা ব্যক্তিগত কম্পিউটার এবং ল্যাপটপ
আজকাল ট্যাবলেট পিসি বা ট্যাবও অনেক জনপ্রিয়
কম্পিউটারের কার্যাবলী
একটি কম্পিউটার তার আকারের চেয়ে পাঁচটি গুণ কাজ সঞ্চালিত করে
এটি ইনপুটের মাধ্যমে তথ্য বা নির্দেশ গ্রহণ করে
এটি ইউসারের প্রয়োজনীয়তা অনুযায়ী তথ্য সংসাধিত করে
এটি তথ্য সঞ্চয় করে
আউটপুট রূপে ফলাফল দেয়
এটি কম্পিউটারের ভিতরে সকল অপারেশন নিয়ন্ত্রণ করে
কম্পিউটারের মৌলিক সংগঠন এই ব্লক ডায়াগ্রামে দেখানো হয়েছে
ইনপুট ইউনিট
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
আউটপুট ইউনিট
ইনপুট ইউনিট তথ্য এবং প্রোগ্রামকে কম্পিউটারে সংগঠিত পদ্ধতিতে সংরক্ষণ করতে সাহায্য করে
কীবোর্ড মাউস ক্যামেরা এবং স্ক্যানার হল কিছু ইনপুট যন্ত্র
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটি গাণিতিক এবং লজিক্যাল অপারেশনের মত অপারেশন সঞ্চালিত করে তথ্য এবং নির্দেশাবলী সংরক্ষণ করে
সাধারণত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ এইরকম দেখায়
এই ইউনিটে সামনে এবং পেছনে অনেকগুলি পোর্ট থাকে
আমরা কিছুক্ষণ পর এগুলি সম্পর্কে শিখব
এটি তথ্য এবং নির্দেশাবলী নেয় তাদের সংসাধিত করে এবং আউটপুট বা ফলাফল দেয়
অপারেশন কার্যান্নিত করাকে প্রসেসিং বলে
তথ্য এবং নির্দেশাবলী সহ আউটপুট কে স্টোরেজ ইউনিটে সংরক্ষিত করা হয়
ইউনিট যা তথ্য থেকে প্রাপ্ত ফলাফলের উৎপাদনের প্রক্রিয়া সমর্থন করে তাকে আউটপুট ইউনিট বলে
মনিটর এবং প্রিন্টার হল কিছু আউটপুট যন্ত্র
একটি ডেস্কটপের 4 টি প্রমুখ উপাদান থাকে
মনিটর সিপিইউ কীবোর্ড এবং মাউস
ক্যামেরা প্রিন্টার বা স্ক্যানার ও কম্পিউটারের সাথে যুক্ত করা যেতে পারে
এটিকে মনিটর বা কম্পিউটারের স্ক্রীন বলি
এটি টিভি স্ক্রীনের মত দেখায়
এটি কম্পিউটারের ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট
এটি কম্পিউটারের ইউজার ইন্টারফেস দেখায়
কীবোর্ড এবং মাউস ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রাম খুলে কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারেন
কীবোর্ড কম্পিউটারে টেক্সট ক্যারেক্টার বা অন্যান্য কমান্ড লিখতে এটি ডিজাইন করা হয়েছে
এটি হল কম্পিউটার মাউস
এতে 2 টি ক্লিক যোগ্য বোতাম এবং মাঝে একটি স্ক্রোল বোতাম রয়েছে
বাম মাউস বোতাম টিপলে অনেক প্রক্রিয়া সক্রিয় এবং ডান মাউস বাটন টিপলে প্রমিত প্রক্রিয়া যেমন শর্টকাট সক্রিয় হয়
মাউস হুইল স্ক্রোল বোতাম ঘুরিয়ে স্ক্রোল উপরে বা নীচে করতে ব্যবহৃত হয়
মাউস হল কীবোর্ড ছাড়া কম্পিউটারের সাথে যোগাযোগ করার একটি বিকল্পিত উপায়
এখন সিপিইউ এর বিভিন্ন অংশ দেখি
সিপিইউ এর সামনে একটি পাওয়ার ওন সুইচ রয়েছে
কম্পিউটার চালু করতে সেই সুইচ টেপা জরুরী
একটি রিসেট বোতাম ও রয়েছে যা প্রয়োজন হলে কম্পিউটার পুনরায় চালু করে
সামনের দিকে 2 বা অধিক ইউএসবি পোর্ট এবং dvdcd রোম রিডার রাইটার ও দেখবেন
ইউএসবি পোর্ট কম্পিউটারে পেন ড্রাইভ সংযোগ করতে এবং dvdcd রোম রিডার রাইটার সিডি বা ডিভিডি রিড বা রাইট করতে ব্যবহৃত হয়
এখন কম্পিউটারের পিছনে দেখি
পেছনের পোর্ট কম্পিউটারের অন্যান্য যন্ত্র সিপিইউ এর সাথে সংযোগ করতে ব্যবহৃত হয়
এটি কেব্ল্স ব্যবহার করে করা হয়
সিপিইউ এর ভিতরে অনেক উপাদান থাকে
যখন কম্পিউটার চলে তখন অনেক তাপ উৎপন্ন করে
পেছনের পাখা উপাদানগুলি ঠান্ডা করতে বায়ু প্রবাহ প্রদান করে
বেশি গরম হলে সিপিইউ এর ক্ষতি হতে পারে এমনকি ডেটারও ক্ষতি হতে পারে
এটি হল কেস কুলিং ফ্যান
এটি সিপিইউ এর স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে এবং বেশি গরম হওয়া প্রতিরোধ করে
পাওয়ার সাপ্লাই ইউনিট কে পিএসইউ ও বলা হয় এটি শক্তি সরবরাহ করে
এখন বিভিন্ন উপাদান সিপিইউ এর সাথে সংযোগ করি
যেভাবে দেখানো হয়েছে সেভাবে উপাদান রাখুন
যেভাবে দেখানো হয়েছে সেইভাবে সকল কেব্ল্স রাখুন
প্রথমে মনিটর সিপিইউ এর সাথে জুড়ি
পাওয়ার কেবল মনিটরের সাথে জুড়ুন
অন্য প্রান্ত পাওয়ার সাপ্লাই সকেটের সাথে যুক্ত করি
এটি হল সিপিইউ এর পাওয়ার কেবল
এইভাবে সিপিইউ এর সাথে জুড়ুন
এরপর পাওয়ার সাপ্লাই সকেটের সাথে জুড়ুন
এরপর কীবোর্ড কেবল সিপিইউ এর সাথে যুক্ত করুন
কীবোর্ডের পোর্ট সাধারণত বেগুনী রঙের হয়
মাউস সবুজ রঙের পোর্টের সাথে যুক্ত করতে পারেন
অথবা আপনি ইউএসবি কীবোর্ড এবং মাউস যে কোনো ইউএসবি পোর্টের সাথে যুক্ত করতে পারেন
অবশিষ্ট ইউএসবি পোর্ট পেন ড্রাইভ হার্ড ডিস্ক ইত্যাদি জুড়তে ব্যবহৃত করা যেতে পারে
এটি লান কেবল এটি লান পোর্ট
এটি ওয়্যার কানেকশন দ্বারা কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়
লান কেবলের অপর প্রান্ত মডেম বা wi ফি রাউটারের সাথে যুক্ত হয়
wi ফি কানেকশন কনফিগার এবং সংযোগ করা অন্য টিউটোরিয়ালে শিখব
লান পোর্ট সক্রিয় হলে সক্রিয়তা গ্রহণ করে লেড লাইট ঝিকমিক করে
সিপিইউ তে অন্যান্য সিরিয়াল পোর্ট রয়েছে
এটি পিডিএ মডেম বা অন্যান্য সিরিয়াল ডিভাইস জুড়তে ব্যবহৃত হয়
সিপিইউ এর উপরে কিছু সমান্তরাল পোর্ট রয়েছে
এটি প্রিন্টার বা স্ক্যানারের মত যন্ত্রের সাথে জুড়তে ব্যবহৃত হয়
এখন অডিও জ্যাকস দেখি
গোলাপী রঙের পোর্ট মাইক্রোফোন জুড়তে ব্যবহৃত হয়
নীল পোর্ট লাইন ইন যেমন রেডিও বা টেপ প্লেয়ার জুড়তে ব্যবহৃত হয়
সবুজ পোর্ট হেডফোন স্পিকার জুড়তে ব্যবহৃত হয়
এখন সকল যন্ত্র যুক্ত করার পর কম্পিউটার চালাই
প্রথমে মনিটর এবং সিপিইউ এর পাওয়ার সাপ্লাই বোতাম চালু করি
এখন মনিটরে পাওয়ার বোতামে টিপুন সিপিইউ এর সামনের পাওয়ার অন সুইচ টিপুন
কম্পিউটার প্রথমবার চালু করলে কালো স্ক্রীনে শব্দের কয়েকটি লাইন দেখতে পারেন
এটি বায়োস সিস্টেম যা নিম্ন তথ্য প্রদর্শন করে
সিপিইউ সম্পর্কে
কম্পিউটারের কত মেমরি রয়েছে
ফ্লপি এবং হার্ড ডিস্ক ড্রাইভ সম্পর্কে
বায়োস একটি সফটওয়্যার যা কম্পিউটার প্রথমবার চালু করলে সিপিইউ কে সবচেয়ে প্রথমে নির্দেশ দেয়
অপারেটিং সিস্টেম লোড করার সম্পূর্ণ পদ্ধতিকে কম্পিউটার বুটিং বলে
সকল প্রয়োজনীয় যাচাই হয়ে গেলে আপনি সিস্টেমের ইন্টারফেস দেখবেন
উবুন্টু লিনাক্স ব্যবহার করলে এইরকম এবং উইন্ডোজ ব্যবহার করলে এইরকম স্ক্রীন দেখবেন
এখন একটি ল্যাপটপ দেখি
এটি সহজে বহনীয় এবং আকারে ছোট
ল্যাপটপ হালকা এবং ছোট হওয়ায় ব্যবহারের এটি কোলে নিয়ে কাজ করতে পারেন
অতএব এটিকে ল্যাপটপ বলা হয়
ডেস্কটপের মত এতে একই উপাদান থাকে ডিসপ্লে কীবোর্ড টাচপ্যাড যা নির্দেশিত এবং সঞ্চার করার যন্ত্র
cdডিভিডি রিডার রাইটার এবং মাইক এবং স্পিকার যা একক ইউনিটে নির্মিত
এখানে লান এবং ইউএসবি পোর্ট রয়েছে
এখানে ভিডিও পোর্টও রয়েছে যার দ্বারা প্রজেক্টর জোড়া যায়
অডিও জ্যাক যেমন মাইক এবং হেডফোনের জন্য এখানে পৃথক আইকন রয়েছে
এটি পূর্বে নির্মিত কুলিং ফ্যান যা ল্যাপটপকে গরম হওয়া থেকে রক্ষা করে
এসি অ্যাডাপ্টারের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালিত হয় এবং এতে চার্জ সঞ্চার হওয়ার ব্যাটারি রয়েছে
এটি সহজে বহনীয় এবং বিদ্যুৎ উৎস ছাড়া ব্যবহার করা যেতে পারে
সংক্ষেপে এখানে শিখেছি ডেস্কটপ ও ল্যাপটপের বিভিন্ন উপাদান সম্পর্কে এবং ডেস্কটপের বিভিন্ন উপাদান কিভাবে জোড়ে
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ